রোড এর পাশে রয়েছে অনেকগুলি অটো দাঁড়িয়ে।

চারিদিকে রয়েছে সবুজে সবুজ দৃশ্যটি খুব সুন্দর দেখাচ্ছে।

এখানে আমি দেখতে পারছি একটি এ_টি_এম স্টেট ব্যাঙ্কের এ_টি_এম ।

এটি একটি বাজারের কর্নারের এরিয়া ।